এটি একটি এ.টি.এম. এর ভেতরে বেশ কিছু জন আছে। আ একটি এ.সি. আছে। উম এম সাইডে । একটি এ.টি.এম. মেশিনের সামনে ওরা দাঁড়িয়ে আছে। এ--

এখানে বেশ অনেক মানুষ এখানে-এ-এ দাঁড়িয়ে আছেন উম সামনের দিকে তাকিয়ে আছে-এ রাস্তার উপরে।

একটি কুয়াশা ঘন আকাশ দেখতে পাচ্ছি চারপাশেও অনেক গাছ আছে ছোট্ট উম পাকার বাড়ি দেখতে পাচ্ছি এবং একটি ফুলের বাগান দেখতে পাচ্ছি ফুলের বাগানে অনেকে অ্যা ফুল তুলছে ফুল তুলে নীচে রাখছে নীচে ঘাস দেখতে পাচ্ছি।

একটি রাতের অন্ধকারের দৃশ্য দেখতে পাচ্ছি। চারপাশে লাইট জ্বলছে। এখানে অনেকে মানে ছেলে মেয়ে নাচ করছে। এখানে অনেকেই -ই -ওম-নাচ করছে। আর এখানে লাইট দেখতে পাচ্ছি আর --